কমলা রঙের হয়ে গেছে চারিপাশ এটি একটি টাওয়ার এর ফটো দেখা যাচ্ছে।

সাদা রঙের একটি গাড়ি গাড়িটি একটি দোকানের সামনে পার্ক করা বোঝাই যাচ্ছে গাড়িটি ঠিক করার জন্য এখানে এসে--

এটি একটি মাছের বাজারের ফটো মাছ সাজিয়ে রাখা হয়েছে সে বাজারে তাদের দোকান আছে অনেক ধরনের মাছ রুই কাতলা ইলিশ চিংড়ি পায়রাচাদা।

গেছে অনেকগুলো-ও তার এপাশ থেকে ওপাশে দিনের বেলা সময়টা হল নটা বাজতে তিন মিনিট বাকি।